শার্ট প্যান্ট মেয়েদের জামা লেগিংস কুর্তি সব ধরনের জিনিস আমরা পেয়ে থাকি।

বাস টপ হলো এমন একটি জায়গা যেখানে যাত্রীদের বাস -এ ওঠার জন্য বাস থামে।

মাছের বাজার হলো মাছ এবং মাছের পণ্য বিক্রির একটি বাজার।

এবং এটিকে খালি রাখা। রাস্তায় এক বা উভয় পাশে পার্কিং করা অনুমতি দেওয়া হয়।

যদিও কখনো কখনো বিধি নিষেধ সহ।

বন্ধন ব্যাংক লিমিটেড হল একটি ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থাচার সদর দপ্তর কলকাতায় বন্ধন ব্যাংক ।

এস.এস.কে.এম. হাসপাতাল এর পুরো নামে ইনস্টিটিউট অফ --

তিনি তেইশ বছর বয়সে বিধবা হয়েছিলেন চারটি সন্তান রেখে গিয়েছিলেন।

এবং একজন বিচারণকারী তপস্বী ও ধর্মীয় শিক্ষক যিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম শতাব্দীতে দক্ষিণ এশিয়ায় বসবাস করতেন এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন।

খামারে বা দুগ্ধ বাগানে যেটি একটিকে দুগ্ধ বলা যেতে পারে ।

রাস্তার বিপরীতে রাস্তার প্রধান কাজ হল পরিবহন।

বিশেষ করে উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এবং অন্যান্য পূর্ব ভারতীয় রাজ্যে বার্ষিক রথযাত্রাকে বোঝায়।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হল একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যা বেগুনান পুকুরিয়া উত্তর চব্বিশ পরগনার পশ্চিমে ভারতে অবস্থিত।

বিমানবন্দর হলো একটি এরোড্রোম যেখানে প্রসারিত সুবিধা রয়েছে। বেশিরভাগ বাণিজ্যিক বিমান পরিবহনের জন্য ।